দোকানের খুঁটি দেখতে পাচ্ছি সাদা রঙের খুঁটি।

একটা ফাঁকা মাঠের মতন দেখতে পাচ্ছি।

কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছি .

এখানে একটা ম্যাডাম কিছু স্টুডেন্টদের পড়াচ্ছে.

যেখানটাতে অনেক জামা কাপড় রাখা আছে বেড কাভার রাখা আছে ।

একটা দরজা দেখতে পাচ্ছি পর্দা টাঙ্গানো।

ডয়ার দেখতে পাচ্ছি ডয়ারে একটা স্প্রে রাখা আছে সেটা দেখতে পাচ্ছি.

একটা সাইকেল দেখতে পাচ্ছি .

কিছু বাচ্চা ডান্স করছে সেটা প্রতিবিম্বে আয়নাতে দেখতে পাচ্ছি.

এ_সি দেখা যাচ্ছে এ_সি দেখতে পাচ্ছি।

সাদা রঙের একটার ঘর দেখতে পাচ্ছি।

একটা মন্দির দেখতে পাচ্ছি।

একটা দোকান দেখতে পাচ্ছি। দোকানে কিছু কাস্টমার দেখতে পাচ্ছি।

দোকানে ফ্রিজ দেখতে পাচ্ছি .

একটা নৌকো উল্টে আছে দেখতে পাচ্ছি ।

একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি.

ধানক্ষেতের পাশে অনেক দূরে কিছু পাহাড় হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি ।

কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি।

সোফা আর চেয়ার দেখতে পাচ্ছি .

হলুদ রঙের কিছু বাক্স দেখতে পাচ্ছি .

দুর্গা ঠাকুরের একটা পোস্টার দেখতে পাচ্ছি .

একটা মেলা দেখতে পাচ্ছি ছোটো মোটো যেখানে ড্রাগন রয়েছে .

কিছু লম্বা লম্বা লোহার স্ট্যান্ড তারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি .

এইখানে একটা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছি.

খুঁটিতে লোহার পাইপ আছে দেখতে পাচ্ছি .

বেড কাভারের উপরে বেগুনি রংয়ের একটা চাদর রয়েছে দেখতে পাচ্ছি।

পাথরের মধ্যে দুজন মানুষ দেখা যাচ্ছে দুজন মানুষকে দেখতে পাচ্ছি .

একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি .

টেবিলে রাখা দুটো প্লেট দেখতে পাচ্ছি .

একটা টেইলারের দোকান দেখতে পাচ্ছি .

একটা ব্যানার টাঙানো দেখা যাচ্ছে.

ইষৎ লোকজন দেখতে পাচ্ছি।

লাল রঙের একটা ব্যাগ দেখতে পাচ্ছি.

একটা কুকুর শুয়ে আছে দেখতে পাচ্ছি .

পাশে একটা লোহার গিরিল দেখতে পাচ্ছি .

উপরের লাইট ল্যাম্প জ্বলছে দেখতে পাচ্ছি।

একটা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি .

একটা রুম -এ কিছু স্টুডেন্ট ব্যাম করছে দেখতে পাচ্ছি।

জানালা দেখতে পারছি ওপরে কিছু লাইট জ্বলছে দেখতে পাচ্ছি।

লাল রংয়ের একটা লোক জল থেকে উপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছি।